রেস্টুরেন্ট এর বাঁ দিকে একটা ব্ল্যাক কালার এর বড়ো গেট দেখা যায় ডান সাইডে একজন একজন লেডিস কে দেখা যাচ্ছে।

ছবিটিতে যেটি দেখানো হচ্ছে সেটা হচ্ছে--

এখানে পেট্রল ডিজেল সবই সার্ভিস দেয়া হয় সেটা দিয়া রয়--

ছবিটিতে যেটি দেখানো হয়েছে সেটা হচ্ছে বিশাল শপিং মল বিশাল মেগা মার্ট উম উম

যখন শপিং মল -টির ছবিটি তুলা হয়েছে তখন এটা একদম খালি এবং উমম শপিং মল -টির সাইড -এ একটা বাইক রয়েছে এখানে ছেলের একটা বড় ট্যাগ রয়েছে ।

বাড়ি সমস্ত আরও পাশাপাশি সমস্ত বাড়ি গাছপালা দেখানো হয়েছে।

গাঁদা ফুলের গাছ সমেত টব বসানো হয়েছে। চারদিকে শুকনো গাছগাছের ডাল পালা শুকিয়ে গেছে। ঘন কুয়াশা।

ছবিতে যেটি দেখানো হয়েছে একটি জলোচ্ছ্বাস এর জায়গা। উপর দিয়ে নিচে পুরো জল পড়ছে জলে শ্যাওলাতা দেখা দিয়েছে জলটা ঝরনার মতো ঝরছে ওই সাইড এ ওর ঝরনার মত জল ঝরছে দেখা যাচ্ছে চার সাইড এ শুধু জল।